এই ছবিটিতে আমি একটি লোককে ঝাঁট দিতে দেখতে পাচ্ছি এবং সম্ভবত এটি একটি পোস্ট অফিস এবং এটির রং হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার -এর।

এই ছবিটিতে আমি একটি পোস্টা দেখতে পাচ্ছি। পোস্ট পিস এর সামনে কিছু মানুষ জন কে বসে থাকতে দেখতে পাচ্ছি।

এবং একটি মাস্টারমশাই রয়েছে এবং উপরে কিছু ফ্যান দেখতে পাচ --

এখানে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে --

এই ছবিটিতে আমি একটি মাছ বাজার দেখতে পাচ্ছি যেখানে কয়েকটি লোক বসে রয়েছে এবং সামনে অনেকগুলি মাছ রয়েছে এবং কিছু--